যেমনি আমি দেখতে পাচ্ছি এটা সকালবেলা। আর এটা খোলা জায়গা আছে।

অ্যা যেরকম আমি দেখছি এটা পাহাড় এটা অনেক আ--

এখানে আমি দেখতে পাচ্ছি এটা একটি ফা পোস্ট অফিস আছে।

আহ লাইট লেগেছে সন্ধ্যে হয়ে গেছে | আহ সুন্দর সুন্দর আহ অফিস -টা খুব --

আ দেওয়াল আছে চারদিকে গাছপালা আছে। গেট -এর ওপরে লেখা আছে মাদার ডেইরি .

অনেকগুলো টাক মধ্যে কিছু জিনিস রাখা হয়েছে পাতা--

আর এটা হচ্ছে বাস স্ট্যান্ড | আর বাস স্ট্যান্ড অনেকগুলো বাস দাঁড়িয়ে আছেন।